এখানে কিছু লোক রঙের কাজ করছে। এখানে দেখা যাচ্ছে একটি ঘরের ভেতরে তিনজন লোক রয়েছে এবং তারাই কিছু না কিছু কাজ করছে।

একটি ছেলেদের টি-শার্ট পরিয়ে রাখা হয়েছে এবং তার পেছনে অনেকগুলো জামা কাপড়ের প্যাকেট দেখা যাচ্ছে।

এবং পাহাড়ের চূড়ায় বরফ পরে আছে।